এটা একটা অনেক বড়ো শপিংমল এটা অনেক বড়ো শপিংমল রয়েছে ।

এ গাছপালা রয়েছে দারুন দেখতে লাগছে ওয়েদার টা খুব সুন্দর---

ইটা কলকাতার একটা রাস্তা কলকাতার স্ট্রিট সামনে --

নানা রকমের কালার পেন্সিল স্ক্যাচ পেন ।

এবং লেখা রয়েছে এবং ওদিক দিয়ে অনেক লোক রাস্তা ক্রসিং করছে ।

সামনে অনেক পুলিশ অফিসার -এর অনেকগাড়ি ট্যাক্সি রয়েছে ।

আ ইটা দেখতে খুবই সুন্দর সামনে ।

এটা একটা কোনো একটা স্ট্যাচু রয়েছে কোনো একটা মূর্তি আ ইটা দেখতে অনেকটা সুন্দর করে সাজানো রয়েছে ।

ইটা একটা অফিস রুম ম ম ম এখানে একটা অনেক বড়ো বেশ রুম রয়েছে দুটো কটা লাইট জ্বলছে ।